না দ্যাখো আমি লাভ নেই আমাদের বাড়িতে গেলো এইবার তো ওদের হবে মানে আমরা জেনে তাহলে সেখানে নেবো আর ওরা বললে তবে তো সেই অনুযায়ী যদি কোনোরকমে ওদের indirectly বলবো direct হয়তো না বললে বা indirectly হয়তো কোনো বিষয় নিয়ে হয়তো কিছু বলছে যে বা অন্য কিছু ব্যাপার নিয়ে বলছে যাকে বলছে সে তো বুঝতে পারছে যে কেউ directly না বলতে পারবে না অনেকে indirectly বলতে চায় কিছু নিয়ে একটা বলবে বা এখন মেয়ে পড়তে চায় বয়সটা কম এরকম বলতে বয়সটা কম এখন অল্প কম বয়স তো তা আমার হয়ে যাচ্ছে বয়সটা তো half half হয়ে যাচ্ছে চুপচাপ কি আ~আগে কোথায় চিলিস ছিলিস আগে কোনোদিন হ্যাঁ এইগুলো বলতে পারে সেটাই এখন এখন ওটা নিয়ে ভাবার কিছু নেই

হ্যাঁ তো যাই হোক এখন কি করলে কি যা হবে এ হবে অতো মন খারাপ করা যাবে না না না সেই অতো মন করে অতো ভেবে তবুও মিটমাট করা যাবে না তোমার যেটা লাগবে এখান ও ও তবে আজকে থেকে দিন অনেকদিন পর cycle নিয়ে বললাম না cycle নিয়ে daily যাতায়াত করে আজকে হটাৎ করে দেখি না

ওই যে যাওয়ার সময় cycel নিয়ে গেলো আসার সময় দেখবে হেঁটে হেঁটে গেলো কিন্তু একজনের সাথে কি হয়েছে না কি জানিনা কথা বলতে বলতে গেলো দেখলাম আবার বাঁদিকের গাড়ি ধরেছে যাতে আমি দেখতে পাই আমিতো কানে headphone লাগিয়ে থাকি ও যেই time এ যায় কানে headphone লাগিয়ে গান ও হয়তো ভাবছে যে আমিও হয়তো কারোর সাথে কথা বলি ঠিকাছে এ ভালো ভালো ভাবতেই পারবে তো ও আমাকে আজকে দে~ অনেকদিন পর দেখলে আজকে হেঁটে হেঁটে গেলো আমি ওই বাড়ি যাওয়ার সময় হেঁটে হেঁটে গেলো আমি দেখলাম কানের পিছুনে হেঁটে হেঁটে যাচ্ছে ছাদে কথা বলতে কি করতে গেছিলি হতে পারে friend ও হতে পারে তাইনা বা এমনি ও হতে পারে

আবার হয়তো শুরু করেছে আমাকে দেখানো আমি আর কিছু করবো না

আচ্ছা আমার কি profile lock করে রাখবো না profile খুলে রাখবো open রাখবো খুলেই রাখো না profile

এরকম অনেকদিন পর হেঁটে হেঁটে গেলো ও হতো ভাবলো যে দেখি একবার হেঁটে দেখিয়ে দেখি আবার হয়তো ময় বাড়াতে চাইছে কোনো বা অন্য কিছু হতে পারে

না সেই অনুযায়ী দেখা যাক কি হয় ঐদিকে যদি cancel হয়ে যায় ছ জন আছে দ্যাখো আমি ঠিক করেছি ঐদিকে যদি cancel ও হয়ে যায় তবু ঠিক আছে এইদিকে যদি হয়ে যায় সেটাও ঠিক আছে

সে তো হবে দেখো ঐদিকে কি করবে ওরা দেখাশোনা ওদিকটা পুরোপুরি out করতে হবে আর যদি এদিকে যদি ঐদিকে যদি না কোনো কারণে যদি এদিকে সমস্যা হয় বুঝে নিতে হবে ঐদিকে কিছু একটা ব্যাপার আছে ঐজন্যেই হয়তো এরকম হচ্ছে এরম হতে পারে তো আমার এখন কিছু বলা যাবে না সময় না হলে কিছু বলা যাবে না যদিও আমাদের ধারণা ধারণা একটা তৈরী হলো এবারে যেটা হবে সেটা ভগবানের হাতে আছে ভগবানের খবর কপালে যেটা আছে সেটাই হবে দেখো যেটা হবে কিন্তু সেটাকেই মেনে নিতে হবে কিন্তু কিছু করার নেই আর আমি যদি বেশি দেখাই না ওর জন্যে wait করবো বা ও হলে ও ওকে আমি এ করবো নিজে থেকে যদি ফিরে আসে তাহলে ঠিক আছে তাহলে কি করবো ভাবা যায় যে হ্যাঁ সেটাই হোক নাহলে আমি আবার সেই যেচে কথা তুলতে যাবো আবার চুরি করবে তো ঠিক নয় তো হ্যাঁ সেটা ঠিক নয় তো এখন যেহেতু একটা চলছে কিছু হয়নি এখনো friendship হয়নি তো এদিকে আর একটায় আবার ঘুরে যাবো ওইটা পুরোনোটায় ঠিক নয় তাইনা? একদম ঠিক নয় দেখি না আজকে তো দেখা দিয়ে গেলো কালকে কি করে দেখি দেখি এই সপ্তহাটা পুরো দেখি না কান্ডটা দেখো না কি করে কান্ডটা কি ঘটায় দেখো না এক একদিন কি আর একমাসের মতো প্রায় তোমার cycle নিয়ে যাওয়া আসা করছিলো যেহেতু আমি আর পাঁচ কথা বলিনা ঠিক আছে দেখো না এইবার আজ থেকে আবার শুরু করেছে আজ একবেলা হেঁটে গেলো কালকে কি করে নাটক হাজার রকমের বুঝলে দাঁড়াও না পরশুদিন কি করে দেখি তুই বলবে তাহলে নাটকটা কথা বলতে বলতে গেলে তো ও ই যাবে হটাৎ করে করে মাঝখানে বন্ধ হয়ে গেলো আবার আবার আজকের থেকে শুরু করেছে মানে কি বুঝতে বোঝাতে চাইছে ও আমাকে যে আমি আবার ওর পিছনে কথা বলতে যাবো আবার ওকে বলবো কি গো কি কি চিন্তাভাবনা করলে এরকম বলতে হবে না কি ওকে না হয়তো

আমার একটা বন্ধু ওর ওর যে friend list এ আছে ওকে জিগেস করেছিল একদিন message করে এই এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহ আগেই আমি তো তোমার মতো করে message করো যেমন তুমি তা কথা বলো আমি বলবেনা যে বুঝতেও পেরে যায় আমি তোমাকে জিগেস করেছি আমি কথা বলি তো ওর সাথে আমি ঠিক আছে ও কথা বলেছে উম তোমাদের video message কেমো কেমন চলছে গো জিগেস করেছে message করে ও কি করেছে জানো ও বলেছে যে দেখো আমি এখন ওই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না ওইকথাই বলেছে বুঝতে পেরেছো আর ও তো ঐসব ছেলেদের সাথে সব ওই বন্ধু বান্ধবদের হাতে ছবি টবি তুলে~তুলেছে তুলে হয়তো post ফোস্ট করেছে সেইটা তো আমি জানি না ও জানে একমাত্র যে friend list এ আছে

হম হম হ্যাঁ বলে এইটুকুই কথা হয়েছে আর কিছু হয়নি আমি ওকে জিজ্ঞাসা করলাম দিয়ে তো ও ই বলেছে হয়েছে ওই জিজ্ঞাসা করার কর্তব্য minimum তো তিন চার মাস আরও বেশি ছ মাসের বেশি হয়ে গেলো ও তেমনি ও জিজ্ঞাসা করেছে ওকে বলেছে এই বিষয় নিয়ে আর ওই বিষয়টা নিয়ে কোনো কথা বলতে চাই না

কিরে আজকের থেকে পাগল মানে কি এরা কি বলোতো নিজের পায়ে নিজেরাই কুড়ুল মারছে আর কিছুই নয় এই যেমন আমার কিরম মন বলছে বলোতো আমার ওদিকে ঠিক হয়ে যাবে কাছাকাছি ঢিল ছুঁড়ে এসেছে যে মাসে বিয়ে হোক বা ছ মাস পরেও বা এক বছর পরেই হোক বা হয়তো registry করে আমি করিয়ে নেবো এই দেখো ঠিক করেছি বেশি দেরি করলে বলবো registry ক~করতে হবে এরম যদি ঠিক হয় তোমার কি মত আছে hello

ওরা যদি বলে এখন ও পরে বিয়ে করবে তাহলে বলবো ঠিক আছে তাহলে registry টা তাহলে করে রাখো হ্যাঁ ওইটা বলে দিতে হবে ওইটা ওইটা ক আহ পাকা কাজ টা করে নিতে হবে মানে এক বছর পরেও ভুলে মন ঘুরে যেতে পারে তখন কি যে ও আমি কিছু জানবো

ঠিক ঘুরে যাবে তখন আমিও এক বয়েসে ধরো খেয়ে টেয়ে মানে আমিও এ করবোনা কিছু অন্যরকম ব্যাপার কিছু করবোনা তুমি আমার তোমার জন্যে এক বছর আমি wait করবো তাও আবার এক বছর পর যদি মন ঘুরে যায় কোনো guarantee আছে তখন যারা main দেখছে তারাই যদি কি করে জানবো বলো বাবু ওরা করে ফেলবে এবার ওর life এর ব্যাপার ও যাকে চায় তাকেই করবে এইরকম করে একটা এ করবে সেজন্য আমি ঠিক করেই রেখেছি ওই তো জামাই রে যাই বলুক আমার দিক থেকে আমি আমি ঠিক করেই রেখেছি যদি তাড়াতাড়ির মধ্যে বলে দেয় ঠিক আছে মাস দুয়েক তিনেক বা ছ মাসের মধ্যে হলেও তবু ঠিক আছে আর যদি বলে না পরীক্ষার পর মাধ্যমিক দেওয়ার পর মানে সেই সামনের বছর দিয়ে ও march এ মনে হয় মাধ্যমিক পরীক্ষা তো সেই অনুযায়ী তাহলে আমাকে বলতে হবে ঠিক আছে পরীক্ষার জন্য তৈরী হও কিন্তু তা আমি বলবো না আমিও জামাই দিয়ে বলাবো আর কি যে এইরকম আমাদের মতামত hello হ্যাঁ বলো আমি সব শুনছিগো বলো আমার এতো দিনে পরীক্ষা ও দেয়

কতদূর এলে গো? আমিতো ভা কতদূর? শ্যামপুর আচ্ছা আহ সাবধানে চালিও তুমি আবার আহ গাড়ি চালাতে চালাতে এ করছো হ্যাঁ আমিতো গাড়ি চালাতে চালাতে কথা বলি তবুও ওই রাত্তিরে তো অন্ধকার বলে তাই

সাবধানে সাবধানে থাকা ভালো

তাহলে আবার অসুবিধা নেই সাবধানে চলা তো আমার এই mind এ ওইটাই বলছে যদি ও late করে যদি বলে একবছর পর তাহলে আমায় বুঝে নিতে হবে যদি একবছর পর পরে ওর যদি মন ঘুরে যেতেও পারে কোনো guarantee নেই উম অবশ্যই অবশ্যই ওই কাজটা করে নিতে হবে সবসময় দুটো করে একটা করে লোক খোঁজে ঠিক আছে আর একদম ভুল করা যাবে না ওটা করে নিতেই হবে আর আছে মুশকিল এখন সব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সবাই খুঁজছে দেখো একদম নাজেহাল যাদের অবস্থা কারোরই এখন নিজে হয়তো দেখা যাবে বেকার কিছু করেই না আর দেখে দেখে তবে আমার ক্ষেত্রে ওটা হবে না হলেও এইবারটা একদম হ না হওয়াই better দেখতে মোটামুটি খুব বেশি সুন্দর আমি মোটামুটি মানে একই রকম demand থাকে মানে এই হতে পাই যদি বলা হয়নি এখনো হয়নি একটু interest যদি হয় তাহলে বুঝে নিতে হবে ও ও ও actually আমার দিক থেকে তো কোনো demand নেই আমার আছে গাড়ি আছে বাড়ি আছে মোটামুটি ছাই পাঁশ সবই আছে office আছে তোমার খাট ও আছে?

অনেকদিন বা বা তোমার শশুরকে তো বাঁচিয়ে দিলে তাহলে খাট গদি

তারপর কত কি দিলাম বাড়ির একমাত্র আমার কিছু করার নেই ওরকম বাড়ি দেখে লোক যদি বলে যে চাদ ফুটো হয়ে জল পড়বে সে পাগল ছাড়া আর কিছু নয় চেহারায় ফিরে গেছিলো দিয়ে মামিমাও বলেছিলো ও বাবা ওকে বলেছিলো যে bonnet টা ভালো করে দেওয়া আছে তো

bonnet চাপা পরে তুমি মরে যাবে হ্যাঁ এবার bonnet না ভালো করে দেওয়া থাকলে মনে হয় এ হয়ে যায় কি জ্বালা মানে ওইটা ঠিক কাটানোর একটা

তুমি কত করো গো? তুমি কত করো? ঘনা কে ঘুরিয়ে জিগেস করতে হয় তুমি কত income করো? আমাকে বলেনি তো শুনেছি মানে

direct বলতে পারবে না ওই যাকে জিগেস করেছো তারই বলা দরকার বলেছে জানো ওই একটা সাধাসিধে ছেলে এবার তাকে এরকম দেখছে একটা ভালো কিছু দেখেছে এবার তারা যদি আবার তার মামীরা যদি ঐরকম বলে ব্যাপার

সেই একটা ছবি আলাদা একটা business করে business করে একটা কালো কিরকম একটা দেখতে ছেলেটাকে তার সাথে ওর বিয়ে দেবে তবে এখন ওই তোমার সাথে কত মানাবে দেখতে অনুযায়ী মেয়েটাকে যা যেরকম দেখতে ছিল সেই অনুযায়ী ভাগ্নীগুলো আমায় বলছে ভাগ্নি বলছে ওদের পাড়ায় ওদেরই তো পাড়ায় ওদেরই এলাকায় সেই অনুযায়ী ওরা ভালোভাবে জানে সবই ব্যাপার খবর পায় যেটা বিয়ে হয়ে গেলো কি না সেই জন্যে বিয়ে হয়ে যাওয়ার পর বলেছিলো আমাকে যে এরকম একটা বিয়ে হয়ে গেছে বুঝতেই পারবে খবর পাবে পারাই হলে তাই না খবর পেয়েছে আমাকে এসে বলেছে যা পারে তাই করুক তার যার জীবন সে তাদের মেয়ে তাদের সবকিছু তারা বুঝবে কি ভালোমন্দ তারা বুঝবে আমারতো আর কোথাও এ নেই আমিতো আর দেখে দিইনি আমাকে আমার সাথে তো আর বিয়ে দেয়নি কি

আছে গো মেয়ে আছে এইভাবেই খুঁজে নিতে হবে বুঝলে যাইহোক করে এইভাবে খুঁজে নিতে হবে কিছু করার নেই ও ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ভাব সেই জন্যে হাতে সব দেখো একটা জিনিস দেখো যাদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় এইবারে হ্যাঁ একটা একটা কথা বলছি কালকে কালকে একটা ভালো কথা বলেছে যে আমার দাদা আমি শুনতে চাইছি তুমি তো বলছো না আমাকে কালকে ঘরের মধ্যে হয়েছে আমার কথাবার্তাটা কালকে হয়েছে সেইটাই আমি তো শুনতে চাইছি তবে তো একটা calculation করা যাবে যে কোনদিকে এগোচ্ছে তো আমার বয়েস যখন তখন বলছে বয়সটা বড্ডো বড্ডো বেশি তখন ওর যে মেয়ের যে কাকা না কি দেখছিলো মামা অন্য দেখছিলো তারা তখন বলছে হলে দেখো একটা ছেলের বয়েস কত family family ঘরের মেয়ে চাই এবার মেয়ে একটু দেখুন তো মেয়েটার বয়েস কম সে যেন একটা কিরম একটা বললো বললো যে পশে উনি বসে আছেন ওনার সঙ্গে পেয়েছে আমিও বসে আছি আমি একটা এবার আমি সামনা সামনি বসে আছি দেখছি তখন উনি বলে দেখো নিজের পায়ে দাঁড়াতে সময় লাগে বয়েস বয়েস তো হবেই কি আছে ওর নিজে থেকে বোন ছিল নিজের পায়ে দাঁড়ানো তাও এই গুলোতো ভাবতে হবে তুমি একটা তোমার মেয়ের মধ্যে যাই কিছু একটা কম বয়সী দেখে বিয়ে দেবে সেই আবার দেঝা যাবে ওই যে কে নিজের পায়ে দাঁড়ায়নি সে বাপের hotel এ হয়তো আছে বা সে এখন নিজের পায়ে কিছু একটা কাজ ই করেনা তাইনা একটা ছেলেকে

দিতেই হবে হ্যাঁ দাঁড়াতে শেখে কেউ time একটা হবেনা

এ কাজে ঢুকলে এখন তার মাইনে বাড়তে বাড়তে বাড়তে তাও তুমি গেছিলে বলে ঐজন্যে তাও আমি বাটা য় গেছিলাম বলে এটা পাচ্ছি তাও এইখানে এটা কেউ দিতেই চাইছে না এখানে এসেও আমি ভাবছি তো এখন জদি আমাকে মোটামুটি দশ দশ ও দেয় তবু আমার গাড়ি ভাড়াটা তো save হয়ে না আমি বলে রেখেছি আমি সবাইকে বলে রেখেছি তোমাকেও বলে রাখছি যে অনেকবারই বলেছি যদি দেখো এখানে যদি কেউ যদি দশ ও দেবে বলে তাহলে কিন্তু তুমি আমাকে অবশ্যই জানাবে কাজ এই যেমন আমার দেখো গাড়ির তেল যতই হোক পাঁচশো টাকার পুড়লে ঠিক আছে মাসে ওখানে আমার দেড় হাজার টাকার ওপরে গাড়ির তেল পুড়ে যাচ্ছে ওতেই আমার loss হ্যাঁ ঐটাই হয়ে যাচ্ছে loss এবার তার উপরে tiffin tiffin এর পয়সাও তাহলে আমার

দোকানে গেছি বলে একটু আগে হলে আর কিছুদিন আগে হলে তোমার আমাকে আরে এই যে দোকান আছে গো আর এই যে ওষুধের দোকানটা আছে শিলা medicine লোক লাগতো আমি হ্যাঁ আগে হলে হয়ে যেত আহ কাজে লাগবে বলে সাধন দাড় phone number ও সাধন দাকে বলে রেখেছি আরো বাকি পাচঁজনদের বলে রেখেছি যে যদি ওরকম হয় দশ minimum দশ তো চাই ওর ওপরে হলেতো খুবই ভালো তো আমাকে distance টা কমাতে হবে বুঝলে তো distance না কমালে ঠিক ঠাক হয়ে গেলেই হয়ে যাবে দু ঘন্টা মতো যাওয়া আসা আমার গাড়ির তেল ফুরিয়ে যায় তার চেয়ে বরঞ্চ এখানে যদি হেঁটে হেঁটেও যাই তবু আমার লাভ তাইনা তোমার কি মনে হয়

সেইরকমই যদি দেখো পাঁচশো টাকার গাড়ির তেল

হ্যাঁ গাড়ি ভাড়া

হ্যাঁ কম খরচা

ওদের একটু বোঝা উচিত

কি ভাবে আমি সেটাই বুঝতে পাইনি সেইবার বলেছি তিনবাড়ে কান্নাকাটি সে একইরকম আমি ঠিক করে নিয়েছি আমি আর কিচ্ছু ভিতরে ভিতরে কাজটা দেখে নেবো খবর পেয়ে যাবো আর দেখে নেবো দোকানটা করতে পারবো আমি হোক আমার কোনো যতটা আমি হবো দিতে পারবে তারা তবেইতো তোমায় দিতে পারবে আমার দরকার নেই নতুন দোকান না দোকানের দরকার যেই দোকানে সেই সেই দোকান ই বলুক মাল ও চলে যেতে যেতে পয়সা পাই আমি দেখছি বেকার খেটে লাভ

বেকার বেকার sound নেই সব মালগুলো সব বিক্রি করছে তাই তও ওদের হচ্ছে ওই নিয়ে চিন্তা করো যে বিক্রি করে সব জিমল বেশি তো জিমল ই চলছে যে চলছে দশ টাকা করে pis দশ টাকা করে pis পাঁচ টাকা পাঁচ টাকা তাহলে সাত টাকা করে দশ টাকা করে pis নিচ্ছে আচ্ছা ঝাঁসির রানীর কথা তো আমরা সকলেই শুনেছি, ঝাঁসির রানীর গল্প কি সব সত্যি? নারীর ক্ষমতায়নের একটি গল্প ঝাঁসির warrior queen ঝাঁসির ঐতিহাসিক রানী লক্ষি বাইয়ের সত্য গল্পবলে যিনি আঠেরোশো সাতান্ন সালের কূ-খ্যাত বিদ্রোহের British East India Company র বিরুদ্ধে তাঁর সেনা বাহিনীকে প্রচন্ড ভাবে নেতৃত্ব দিয়েছিলেন।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 মাতৃভূমির প্রতি রানীর ভক্তির হাজারো মানুষের মধ্যে স্বাধীনতার চেতনা জাগিয়েছিল, তিনি অনেক নারীকে স্বাধীনতা আন্দোলনের অংশ গ্রহণ উৎবুদ্ধ করেছেন মাতৃভূমির লক্ষি বা~ বাই তিনি তাঁর জনগণের মর্যাদা ও স্বাধীনতার জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন, কোনো সন্দেহ নেই তিনি একজন সত্যি কারের রানী এবং একজন সাহসী যোদ্ধা ছিলেন। আচ্ছা এই রানী লক্ষি বাইয়ের গল্পের কি কোনো নৈতিকতা ছিল? রানী লক্ষি বাই ছিলেন সাহসিকতা, দেশ প্রেম, কন্যা সন্তানের সম্মান, অর্ধ বসায় উদরতা এবং British শাসনের প্রতিরোধের প্রতীক রানী লক্ষি বাই তার শেষ নিঃশাস পর্যন্ত ভারতের নারীদের কল্যাণ এবং ভারতের স্বাধীনতার মহৎ উদ্দেশ্যের জন্য লড়াই করেছিলেন। আচ্ছা রানী লক্ষি বাইয়ের শেষ কথা কি ছিল? তিনি ছিলেন ভগবদ গীতার বীর বীর স্তবক বা তিনি শৈশবে ঋদয় দিয়ে শিখেছে কণ্ঠস্বর দুর্বল হয়ে উঠলেও তাঁর শেষ কথা ছিল বাশিদেব আমি তোমাকে প্রণাম করি ঝাঁসির ভাগ্য সে আচ্ছা আহ এতো কিছু যখন হয়েছে তাহলে রানী লক্ষি বাই নিশ্চই একজন মুক্তির যোদ্ধা ছিলেন, তাই না?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

যারা আঠেরোশো সাতান্ন সালে British দের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন।